বেশি ঘুমানো হয়ে যায়। এ তোমার দারা হ্যাঁ বেশি ঘুমাও তুমি। স্বাস্থ্যের জন্য ঠিক না থাকবে না তো স্বাস্থ্য তুমি কি ঠিক মত ঘুমাও?

দিনে ঘুমানোই হয় না রাত্রে ‍ঘুমাই। রাতরে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায় । ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হয়। হয় তো

এই বারো টায় ঘুমাই বারো টার মধ্যে সারে বারো টা তার পর ঘুম থেকে সকাল বেলা ঘুম থেকে চালু করে উঠতে হয় সাত টা সাত টা পরে আমার মানে ঘুম হয় না Automatic আমি জায়গা পেয়ে যাই। বুঝছ। এইও বুঝলাম। হা হ্যাঁ তার পর তো ঐ স্বাস্থ্য যাইতে কথা বললাম যে যে স্বাস্থ্যকর খাবার তো অবশ্যই খেতে হবে স্বাস্থ্য খাবার না খাও স্বাস্থ্য খাবার অসুস্থ হয়ে পরবা বাইরে দেখো যে, Hospital গেলে Seat ই পাওয়া যায় না এত অসুস্থ লোক দিয়ে ভরা রুগী দিয়ে ভরা দেখছো

আমাদের সজলের কথা ভাবো যে যখনি আমি কেও আমাদের কাজের অসুস্থ হলে নিয়ে যায় Bed ই ফাকা থাকে না। মানে আরও রোগী থাকে হু

কি হয়েছে ওনার বমি ওনার এই কেনো এই যে এই যে স্বাস্থ্য টি ওনারা স্বাস্থ্য ভালো ভাবে maintain করে না সে জন্য ওনারা অসুস্থ ওনারা অসুস্থ হয়ে পরে

আমাদের অবশ্যই তারে কি করতে হবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে। কি করতে হবে সাদিয়া। কি করে হবে ঠিক মত খাওয়া দাওয়া ঘুমানো আর কি? আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা যেনে শুনে যেন আমরা ও অখাদ্য না খাই অস্বাস্থ্য খাবার। হ্যাঁ রান্না করার আগে ভালো সব্জি ভাবে ধুয়ে নিতে হবে

বাজার থেকে ফল নিয়ে আসার পর ত্রিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে then খেতে হবে।

হ্যাঁ আসলে দেখো আনতে করি না দেখো বাজার থেকে নিয়ে আসার পরে দেখ যে করি না বলেই তো রোগ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ এটা আমদের অবশ্যই করা উচিৎ যে এমতা আমরা করি না বাজার থেকে আনার পরে automatic মুছে খেয়ে ফেলি

এই রকমি হয়। এই জন্য আমরা প্রথমে পরি

আর আর কথা হচ্ছে বাড়ি মানে আমরা যে পোশাক পরিধান করি সেটা পরিস্কার করে, পরিস্কার করে পরতে হবে। Than বাসা পরিস্কার রাখতে হবে এটা তুমি ঠিক বলছো যে নিজে আমরা যে পোশাক গুলো পরিধান করি ওগুলো আমাদের পরিস্কার রাখা উচিৎ।

জীবানু আসে আমাদের শরীরে না জীবানু প্রবেশ করতে পারে।

হ্যাঁ আর ঐ যে বললা বাড়ি পরিবেশ বাড়ির আশেপাশে অবশ্যই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাখার আমার কথা বাসার আশে পাশে তোমার ময়লা আবর্জনা রাখছো। ঐ জাইগায় দেখো তোমার মশার বংশ বিস্তার করে ফেলল। হম

মশার কামড় তো বুঝো মশার কামড় দিলে তো ডেঙ্গু আর তখন তুমি অসুস্থ

যাতে নোংরা পানি জমে না থাকে হ্যাঁ এই জন্যই বাসার আশে পাশে পরিস্কার রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন।

আরো অনেক কিছু আছে যা। আমাদের চলা উচিৎ কিন্তু আমরা করি না হম হম তাহলে কথায় প্রবাদে কি বলে Health is wealth মানে স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ প্রবাদ ও একদম hundred এ hundred তাইনা

তাইলে আজকে আমরা এই পর্যন্তই আমরা আবার আরেক দিন কথা বলব

গ